এটি একটি দোকান। দোকানে বিভিন্ন রকম কাঠের জিনিস বিক্রি হচ্ছে-এ ।

সাদা এবং একটি বড় গাড়ি দাঁড় করানো আছে। তার রঙ ছাই কালার ।

এবং নিচের রং হচ্ছে গিয়ে হলুদ একজন--

অটো আছে এখানে একটা স্কুটি আছে। স্কুটি -র রং হচ্ছে গিয়ে রেড কালার ।

ঘোড়া ও যেখানে হাঁস আছে পাঁচটি হাঁসের রং সাদা।

এবং ওপরের হোডিং এর রং-ও কালো গাছের রং-ও কালো ।

তারপরে একটা বাসন আছে বাসনালয় আছে নিচে একটি দোকান ।

এটি একটি ব্যাংক । ব্যাংক -এর সামনে একটি স্কুটি একটি বাইক --

রাস্তা আছে পাশে একটি গাছও লাগানো আছে।